এক এটি একটি বিরিয়ানির দোকান দ্য বিরিয়ানি বক্স কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে দুটি লোক বিরিয়ানি দিচ্ছে এই দু একটি টেবিল আছে দুটি চেয়ার ।

এখান--এই ছবিতে দেখাচ্ছে কিছু ওঁ আকাশের অংশ অ্যাঁ একটি অ্যা শপিং মল-ল। প্যান্টুলুন্স লেখা।

সামনে দিয়ে যাওয়ার অ্যা-অ্যা জায়গা অ্যা-অ্যা সিঁড়ি দেখা যাচ্ছে দুটি।

এই ছবিতে আকাশে কিছু অংশ দেখা যাচ্ছে অনেকগুলি অ্যাঁ গাছ দেখা যাচ্ছে একটি স্কুল -এর নাম লেখা আছে স্কুল -এ পুরুলিয়া জিল্লা স্কুল ।

অ্যা এই ছবিতে দেখাচ্ছে দূরে অ্যা গাছ অ্যা অনেকগুলি গাছ মনে হচ্ছে যেন গ্রাম।

উম এই ছবিটিতে অনেকগুলি বাচ্চা দেখাচ্ছে। উম কয়েকটি গাছ দেখাচ্ছে। খোলা নীল আকাশ দেখাচ্ছে।

উম কিছু মশারি উম কিছু উ-উ পাপোস এগুলি দেখা --